এখানে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং -টি দেখে প্রায় চার থেকে পাঁচতলার মতন হবে। সামনেটা পুরো বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে এখানে প্রচুর পরিমানে বাঁশ লেগেছে দেখাই যাচ্ছেআর ওপরটা কাঁচ দিয়ে তৈরী।

এটি একটি একুয়াটিকা প্যালেস ভীষণ সুন্দর জায়গাটি এখানে এএএএ উম জলের একটি জায়গা রয়েছে।

এখানে মানুষজন স্নান করে এবং বিভিন্ন ধরনের -এর বাবস্থা রয়েছে এখানে।

একটি রাস্তার পাশেই রয়েছে অনেকগুলি ঘরবাড়ি এবং তার পাশেই রয়েছে একটি দোকান সেই দোকানটির নাম হচ্ছে বাজার বনগাঁ। সেই দোকানটির মধ্যে অনেক জিনিসপত্র পাওয়া যায় আর দোকানটির সামনে একটি স্কুটি দাঁড়িয়ে রয়েছে।

রাস্তার একদম পাশেই এখানে একটি শোরুম দেখা যাচ্ছে শোরুম - টি হল হিরো - র শোরুম ।

এখানে পেট্রল এবং ডিজেল এর পাম্প রয়েছে ।

অনেকজন লোকজন এসেছে অনেক-গুলো এবং তারা সকলেই বেশির ভাগ লোকেরাই এখানে মাস্ক পরে রয়েছেন মহিলা থেকে শুরু করে ও পুরুষেরাও।

সাঁরিবদ্ধ ভাবে অনেকগুলি সুন্দর ফোয়ারা রয়েছে রাস্তায় একটি লোক দাঁড়িয়ে রয়েছে ।